এই দৃশ্য একটা বড় করা স্টিল আছে। স্টিল এর সাইড এ--

অনেকটা টেবিল চেয়ার লাগা আছে সাইড এ সাইড এ অনেকটা লাইট ওপরে লাগা--

এই দৃশ্য একটা নদীর কিনারার বটে। এখানে একটি হাতিকে দুটো লোকে ধুয়াচ্ছে। এ নদীর ওপারে ।

এই দৃশ একটা ওপরের বটে। এই কালার কে --

অনেক জল আছে এখানে কমল ফুলের গাছ ও আছে। সাইড এ সাইড এ অনেকটা বড় বড় গাছ আছে।

হচ্ছে সাইড -এ লোকটা হাত জোরে করে ডাহাই আছে। এই বুক স্টোর এ অনেকটা বুক আছে ।

এই দৃশ্য পরিবার কল্যাণ সংস্থান পাটনার বাইরে বটে। এখানে অনেক জনের দালান পড়ে আছে। এখানে অনেক আছে।

ঘাসের উপরে চলে চলে যাচ্ছে। লাল কালার করা আছে অনেক বড় আছে।

টাওয়ার ঘড়ি লাগা আছে এখন থেকে একটা মোটরসাইকেল পার হয়েছে।